আর দু - সাইড - এ গাছ আছে বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা।

ছবিটাতে বড় একটা জলাশয় দেখানো আছে। একদম অফুরন্ত জলাশয়।